এবং রাস্তার দুধার রাস্তার এক ধরনের পাশে জামা কাপড়ের দোকান দেখা যাচ্ছে আর ব্যাগ নিয়ে রাস্তায় লোক যাচ্ছে ।

আকাশে রং নীল তার মাঝে সুন্দর শরতের আকাশে মতন তুলো ভেসে বেড়াচ্ছে।

এই দৃশ্যে গেরুয়া রঙের বহুতল বাড়ি দেখা যাচ্ছে অনেক গাছ যার সামনে রাস্তায় জেব্রা ক্রসিং রাস্তার উপর দিয়ে কতগুলি গাড়ি যাচ্ছে।

এটি প্রতিষ্ঠা কমিউনিটি হল -এর গেট -এর দৃশ্য। সম্ভবত এখানে কোনো উৎসব আছে। গেট -টি নান রকম ফুল দিয়ে সাজানো। কলাপসুলের গেট -টি খোলা আছে।

দৃশ্যটিতে চারটি সোফা দেখা যাচ্ছে। সোফা গুলির কালার রঙ মেরুন রঙের সামনে একটা সেন্টার টেবিল আছে।